করছে এবং সেই স্টিমার এর মধ্যে অনেক লোক দেখতে পাওয়া যাচ্ছে।

এবং এই পাহাড়ি এলাকার মধ্যে একটি রয়েছে নদী সেই নদীর মধ্যে একজন বসে রয়েছে।

এই ছবিতে আমি দেখতে পাচ্ছি যে এটা একটি দর্শনীয় স্থান এবং এর আসে পাশে দেখতে পাচ্ছি অনেক গাছ রয়েছে।

এবং দেখতে পাচ্ছি দু-জন মানুষকে।

এবং এখানে অনেকজন ছেলে মেয়ে তারা যোগা করছে।

আ এক জন মাছ বিক্রেতা। সে মাছ বিক্রি করছে ।